নানারকম রাইড -ও করেছে নতুন নতুন রাইড -গুলোও চড়বো--

এরা এখানে কোনো একটা বক্তৃতা দিচ্ছে ভাষণ দিচ্ছে।

আমি যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কোলকাতার সব থেকে বড়ো মল যেটা হচ্ছে কোয়েস্ট মল ।

এখানে একটা দেখতে পাচ্ছি মেডিক্যাল শপ -এর দোকান যেখানে নানা ধরনের ওষুধ রাখা আছে। তো মেডিক্যাল -ই শপ না হলে শপ যে কোনো ফ্রাঙ্ক রস বা লাইফ লাইন ওরকম বড়সড় শপ নয় ছোটোখাটো একটা কোনো পাড়া গাঁয়ের মেডিক্যাল শপ । বেশি ওষুধও নেই দেখতে পাচ্ছি নানা রকম ভ্যারাইটি --

টা দাঁড়িয়ে আছে এক হাত দুরে।

অ্যামিটি ইউনিভার্সিটি এটা একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বলতে পারেন এটা একটা।

বাট ইউনিভার্সিটি টা অতোটা লোকের পরিচয় নাই।